এইটি হচ্ছে একটি প্লাটফর্ম এটিকে আবার স্টেশন ও বলা হয় এই প্ল্যাটফর্ম এ দাঁড়িয়ে আমরা অনেক সময় ট্রেনের এর জন্য অপেক্ষা করি।

একে আবার চার্চ -ও বলা হয় এই সমস্ত জায়গায় আমরা সম্ভবত পঁচিশ -এ ডিসেম্বর অথবা বড়দিনে এসে থাকি এই সমস্ত জায়গায় এসে আমরা মোমবাতি জ্বালাই।

এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় যেমন পনির দই ঘি মাখন লস্যি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আমাদের ব্যবহারের বা খাওয়ার কাজে লাগে।

হয়তো এটা দাঁতের ট্রিটমেন্ট এবং পাশে অনেক জিনিসপত্র রয়েছে সে ট্রিটমেন্ট এর উদ্দেশ্যে ব্যবহার করার জন্য।

আর এটি হচ্ছে কাউন্টার এই সমস্ত জায়গায় এসে আমরা জানতে পারি যে কোন কত নম্বর রুম -এ কি ধরনের বা কি ডক্টর বসেছে বা কোন কাজটি হয় এখান থেকে আমরা সব কিছু জানতে পা--

এখানে প্লেন এখান থেকে ওঠানামা করে এখানে এসে আমরা প্লেনে উঠতে পারি। প্লেন আমাদেরকে খুব দ্রুত কোন জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে। প্লেন একটি দ্রুত যানবাহন ক--